যেই কারটি রিপেয়ার হচ্ছে তার উ নম্বর হয়েছে টি_আর জিরো ওয়ান এ_এইচ_ও সেভেন ফোর এইট .

ফ্যান আছে চুলা আছে দোকানের নাম ইয়েলো কালারের ব্লু কালারের জায়গার উপর লিখা।

ছবিটিতে একটি বড়ো গেট দেখা যাচ্ছে গেটের দুদিকে দুটো পিলার তার পিছে একটা ঘর ওপরে খোলা আকাশ.

কিছু ছোটো মনিউমেন্টস আছে.

এখানে দুটো বড় বড় গেট আছে।

গেটের ওপরে ট্রাইঅ্যাঙ্গুলার একটা ইরে আছে.

এখানে একটা বাড়ির কান্সট্রাকসান চলছে ছাদ ঢালাই হচ্ছে.

সে একটা উডেন ডিজাইনের জায়গায় বসা।

ব্লু জিন্স পরা পিঙ্কিস একটা শার্ট পড়া যার মধ্যে সেম প্যাটার্নের ডিজাইন করা.

ডানদিকে বাঁদিকে দুদিকেই অনেক দোকান ডানদিকে বাঁদিকে একটি অটো ও আছে.

একটি বড়ো কোনো একটা খেলার মা-মাঠ যেখানে মাঝখানে একটি মানুষ যাচ্ছে.

লেখাটা ইয়েলো কালারের লাইট দিয়ে লেখা।

সবচেয়ে সামনে যে বিক্রেতা উনি ব্লু শার্ট আর একটা ইয়োলোইস জিন্স পরেছে।

এটা একটা বইয়ের দোকান বিভিন্ন রঙের বিভিন্ন সাইজ শেপ এর বই রাখা আছে সেলস্ এ।

এক এক জন এক এক এজ গ্রুপের হবে।

গ্রাউন্ড ফ্লোর হয়েছে রেডস স্ট্রাইপস দেওয়া আর তার উপরে পুরোটাই গ্লাসের.

দূরে অনেক ছোট ছোট গাছপালা আছে।

এখানে দরজার ওপরে একটা ব্ল্যাক জায়গায় গ্রে কালি দিয়ে লিখা গীতবিতান .

মিডিল রো' তে আছে জানলা। জানলার মধ্যে স্পিকারস লাগানো।

পেছনে জঙ্গল আছে অনেক বিল্ডিং আছে।

আর একটা বাইকও পার্ক করা আছে.

ওপরে খোলা আকাশ আকাশে কমলা গোলাপি নীল অনেক রঙের মিশ্রণ দেখা যাচ্ছে.

ছবিটিতে ডানদিকে বাড়িঘর আছে একটা বড়ো ট্রাকগাড়ি আছে.

মাঝখানে রাস্তা আছে রাস্তা দিয়ে কিছু মানুষ হেঁটে যাচ্ছে।

আর পর্দা যতগুলো আছে সবগুলো ব্লু কালারের .

এটা একটা ইট পাথরের ওয়াল ওয়ালের মধ্যে একটা দরজা বানানো আছে।

অনেক দূরে গাছ আছে আর মাটিতে অনেক গাছের ডালপালা পড়ে আছে.

টাইলসগুলো রেড কালারের আর ওয়ালস গুলো সিমেন্টের আর ওপরে টিন দেওয়া আছে।

উপরে একটা ব্ল্যাক কালারের এরিয়ায় পার্কের নাম গেট আছে তার ঠিক নীচে গ্রীন কালারের গেট .

ঠিক মাঝখানে আছেন জামাই বউ.

ঠিক সেই কড়াইটার উপর একটা বড় একটা স্টিলের গ্রে কালারের কন্টেইনার ।

এটার উপর অনেকগুলো জিলাপি আছে।

এটা একটা স্কুল -এর ছবি মাঝখানে স্কুল -এর মাঠ যেখানে গ্রীন কালার -এর একটা ফ্ল্যাগ আছে।

দূরে একটা টাওয়ার দেখা দাচ্ছে ।

ছবিটি মিউনিসিপ্যাল লাইব্রেরির ছবি .

লাইব্রেরীর ঠিক সামনে আছে একটা গ্রিলের গেট .